কমে রোধ কমে ঢুকছে মাথায় তাহলে আমরা parallel নিয়ে ধারনা এখন মজবুত আমরা parallel হয়ে মুছে ফেললাম সমান্তরালের হ্যাঁ তোমরা লিখতে পারও নাই এটা সিরিজে রোধ বাড়ে সমান্তরালে রোধ কমে এখন আমরা যে circuit আঁকছিলাম ওই circuit এ আমরা এখন যাই এই circle টা এখন দুইটা ব্যাটারি দেওয়া আছে আর তারপরে দেওয়া আছে এইটা আছে দশ ওহম এটার দেওয়া আছে আট ওহম এটার দেওয়া আছে হচ্ছে আমাদের

প্রশ্ন হচ্ছে সাত ওহম রোধের রোধের বিভব পার্থক্য কত বিভব পার্থক্য এখন এটা জিনিস নিয়ে আমাদের ভাবতে হবে তোমাকে আমি বলেছিলাম যে ব্যাটারি ্মূলত plus প্রান্ত থেকে current supply দেয় বলেছিলাম না তাহলে বল তো এই সিক ভোল্ট এর কিন্তু এই দিকে current supply দেওয়ার চেষ্টা করছে তাই না সিক ভোল্ট আট এও কিন্তু এই দিকে current supply দেওয়ার চেষ্টা করছে দুইজন এর plus চিহ্ন same দিকে অথব এরা এখন একে support করবে করে আমাদের এই বর্তনীর এই দুই প্রান্তে যতটুকু বিভব পার্থক্য কিসে প্রয়োগ করবে সেটা হচ্ছে আট plus ছয় চোদ্দ ভোল্ট মানে বর্তনীর খেয়াল করো

আট plus ছয় বা চোদ্দ EMF পরে আলাদা পড়াব পরে academic class থাকবে বলে সবি থাকবে এখন কতটুকু রোধ আছে বলতো আট এবং সাত parallel ভাবে আছে না? আবার এর সাথে দশ আছে আবার সিরিজে তাহলে আমার দায়িত্ব হচ্ছে তুল্য রোধ বের করা তুল্য রোধ বের করা সেটা কিভাবে করবো আট এবং সাত parallel এটাকে লিখবো কিভাবে জানো দেখও দশ

তাহলে বলতো আট এবং সাত যদি parallel ভাবে থাকে এদের তুল্য রোধ কত হয় সাত গুন আট divided by সাত plus আট তাহলে আমরা total যে তুল্য রোধের মান এখানে আমরা পাচ্ছি সেই মান টা হচ্ছে দশ plus ছাপ্পান্ন by আট plus সাত ব্যাটারি যার thirteen point seven

সাত তিন তো আমরা পাচ্ছি কত? আমারা পাচ্ছি তের সাত তিন ওহম এটা আমি কেন এরকম লিখলাম তুমি পরে বুঝতে পারবা তাহলে বলতো আমাদের বর্তনীর current কত হবে বর্তনীর তড়িৎ প্রবাহ বের করবো এবার এই তড়িৎ প্রবাহ কার সূত্র দিয়ে বের করতে হবে বলতো ওম সাহেব ওহমের সূত্র তো তুমি জানো এই v equal to r i এখন আমি সেটাই b নামানোর জন্য এটা আছে ডেলটা b

সাত তিন এটা হচ্ছে one point জিরো one Empire one point zero two umpire এই current টা বলতো কার কার বলতে পারবা খেয়াল করো

আর এক বার এই খান দিয়ে যাবে এসে এখানে মিলিত হয়ে যাওয়ার পরেও কিন্তু current সেই current তাই হবে তাঁর মানে current টা এখানে আসার পর এটাকে আমি যদি বলি c বিন্দু আর এটাকে যদি বলি d বিন্দু

সো আমি শুধু মাত্র তোমাকে জিজ্ঞেসা করতাম সাত ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে এটা বের করা যাবে তোমাকে এখন এটা লিখে দিলাম সাত ওহমের মধ্যে বিভব পার্থক্য ও ও তড়িৎ প্রবাহ কত এটা আমি কষে দিয়ে দিয়েছি তাহলে তোমার basic টা একটু strong হবে আচ্ছা এখন তোমাকে প্রথমে আগে বলতে হবে c থেকে d এর মধ্যে বিভব পার্থক্য বের করবো কিভাবে খেয়াল করো বর্তনীর তড়িৎ প্রবাহ কিন্তু পাইছে আর এই প্রবাহটা কিন্তু দুইজনের মধ্য দিয়ে যাচ্ছে মানে আমি সাত ওহম এবং আট ওমকে একটা রোধ হিসেবে চিন্তা করতে পারে যে রোধের মানটা হচ্ছে তিন দশমিক সাত ওহম বিষয়টা বোঝো কি আমি বলতেছি সাত এবং আট parallel ভাবে আছে না সমান্তরাল ভাবে আছে না তাহলে এই দুজনের সমান্তরাল network এই হচ্ছে সমান্তরাল তুল্য রোধের মান যার মান টা আমরা পাইছি কত তিন দশমিক সাত তিন ওহম clear তাহলে এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে cd এর মধ্যে কি বলতো বিভব পার্থক্য কত এটাকে আমি এভাবে লিখব ডেলটা b cd মানে cd এর মধ্যে বিভব পার্থক্য সেটা হচ্ছে আবার total i এবং r between cd তারমানে cd কথা বলতেছি i লিখবা ঠিক আছে i মানে total i তারমানে total i টা কিন্তু এদের দুজনের মধ্যে আছে আর cd এর মধ্যে তুল্য রোধের মান হচ্ছে rcb clear তবে দেখো তো কত আসলো তোমাদের i এর মান হচ্ছে one point zero two

কত আসছে এটা three point eight one three point eight one কি বলত এত ভোল্ট এই বিভব পার্থক্য টা বলতো কার কার বুঝতে হবে কিন্তু এই c এর সাথে d এর তারমানে এই সাত ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য three point eight one ভোল্ট আবার আট ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য three point eight one ভোল্ট এই জন্য এরা কিন্তু parallel মানে three point eight one ভোল্ট এর সাত ওহম রোধ ওহমও পাচ্ছে আবার কিন্তু আট ওহম রোধ ও পাচ্ছে এখন তোমাকে প্রশ্ন করেছে যে সাত ওহম রোধের তড়িৎ প্রবাহ কত মানে এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে সাত ওহম দিয়ে বের করে ফেলো তাহলে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

হ্যাঁ রে দারুন তুই কি খবর তোর? এইতো আমিও ভালো আছি আর call করলাম একটা জিনিস জানার জন্য রে

তো সত্যি তোর মন ভালো আছে তো এখন? কেন কি মনে হচ্ছে আমার ভাই মন কবে খারাপ ছিল আর বা কেনই বা খারাপ থাকবে বল

কে বললো আগে সেটা বল আমাকে আমাকে বলেছে কেও আমি শুনলাম তাই তোকে বলছি তুই আগে উম উত্তরটা দে সত্যি না মিথ্যা?